এখানে একটা ব খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি দুটো চারিদিক থেকে রাস্তা অনেক গুলো সুন্দর গাছ দেখা যাচ্ছে ছোট বড়।

তাছাড়া আমি দেখতে পাচ্ছি আরো দুতিনজন আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ--

তো এখানে আরেকটা সোলার মধ্যে অনেক গুলো মাছ বেছে অলরেডি রাখা হয়েছে বড় বড় মাছ।

এটা ইট বালি সিমেন্ট এর কোনো পাইকারির দোকান দেখতে পাচ্ছি যেখান থেকে লরি ভোরে।

আর বস্তার মধ্যে কিছু জিনিসপত্র ওঠানো এবং নামানো হচ্--

একজন কাঁধের মাথায় করে উঠিয়ে নিয়ে যাচ্ছে লরি তে।

গেট -এর কালার -টা লাল রঙের এবং গেট -এর ভেতরে অনেকগুলো স্টুডেন্ট দেখা যাচ্ছে ছাত্র যারা স্কুল ড্রেস পড়া আছে।

অনেক গুলো চেয়ার পাতা আছে এবং গেট -এর বাইরে অনেক জন মানুষ অপেক্ষা করছে ।

এছাড়া ঘরের অনেক আমাদের নিয়মিত কিছু দরকারি জিনিসপত্র এই দোকানে বিক্রি হচ্ছে।

এটা একটা খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। চারিদিকে সবুজে সবুজ। ছোট বড় অনেক রকম গাছ।

আকাশ জুড়ে খুব সুন্দর পরিবেশ এবং --

কেউ কেউ তারা খেলছে কেউ কেউ গল্প করছে।

এটা একটা খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে যেখানে পাহাড় আছে।

এবং এএএএ মাটিও ও দেখা যাচ্ছে পাহাড়ে মাঝখানে ছোটবড় অনেক ঘাস আছে।

এবং কিছু এটা পয়েন্ট এটা ।

মাথা বাচ্চাদের মাথার টুপি খেলনা।

একটা লোক দাঁড়িয়ে আছে হেলমেট মাথায় দিয়ে সাদা রঙের শার্ট পরে।

আর কেউ কেউ ফুলের দোকান দেখতে পাচ্ছে।

সবকিছু এখানে পাওয়া যায় যেটা লাল রঙের একটা--

নৌকো স্থির আছেঅনেকজন এখানে বসে আছে এবং দাঁড়িয়ে আ--

বাড়িটা সাদা রঙের এবং বাড়ির পাশ থেকে রাস্তা চলে গেছে রাস্তায় মালি--

এবং মোস মো পোশাক বিক্রি করছে। একজন ছাতা নিয়ে বসে আছে। দু তিন জন--

যেখানে আইডিয়া সিম কার্ড -ও পাওয়া যায় সাথে সাথে দুটো কম্পিউটার আছে।

এটা একটা শপিং মল দেখতে পাচ্ছি যেখানে অনেক রকম জামাকাপড় খাবার দাবার অনেক কিছু বিক্রি হচ্ছে।

একটা জমির ক্ষেত দেখতে পারছি যেখানে একটা হরিণ দাঁড়িয়ে আছে হরিনের গায়ের কালার --

এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে দুজন বসে আছে এবং পেছনে নীল রঙের অনেকগুলো ব্যানার আছে এবং একজন ভদ্রমহিলা একজন লোক বসে আছে।

বিস্কুট সার্ফ সবকিছু বিক্রি হচ্ছে অনেক খাবারদাবার এই দোকানে আছে।

এবং চারিদিকে মাটির রাস্তা। মাটির রাস্তার ওপর সবুজ রঙের অনেক ছোট বড় ঘাস হয়েছে।

এটা দেখতে খুবই সুন্দর লাগ--

এগুলো একটা ছোট মতন মাটি রাস্তায় দেখা যাচ্ছে ।

অনেক গুলো দোকানও দেখতে পাচ্ছি। একটা ভ্যান নিয়েও দোকান আছে এবং রাস্তার পাশে অনেক দু একতলা বাড়িও আছে।

গাছ ও দেখা যাচ্ছে সবুজ রঙের।

গেট টায় খুবই সুন্দর তিন চারটে গেট সাজানো হয়েছে যেটা এক সারিতে।

এ সিনারি ও দেখতে পাচ্ছি যেখানে একটা গন্ডার আছে গন্ডারটাকে সবাই মিলে একটু --

আর অনেক মানুষ ও দাঁড়িয়ে আছে। সবাই মিলে একসাথে পুজো করছে।

এবং অনেকগুলো সবুজ ঘাস ও দেখতে পাচ্ছি যেটা খুবই সুন্দর।